এবং একটা ছেলে এদিকে তাকিয়েও আছে। আহ চারিদিকে লাইট আছে অনেক --

এটা একটা রাস্তা এবং রাস্তা থেকে বাস চলছে অনেক যাত্রী আছে সেই বাস এ এবং একজন উঠছেও বাস এ।

একটি দোকানের সামনে একটি লোক দাঁড়িয়ে আছে তার ঠিক সামনের দিকে একটি ছাতা টাঙানো ছাতার দিকে একটি লাইট লাগানো আছে। যেখানে অনেক কিছু বিক্রি হচ্ছে এবং ওদিকে দো--

এটি একটি শপিং মল এল.পি. শপিং মল । যেখানে অ্যা একটি ফটো তোলা হয়েছে যেখানে ছেলেদের টি-শার্ট এর খুব সুন্দর করে সাজানো আছে ধাপে ধাপে।

এটা একটা পার্ক । যে পার্ক টা খুব সুন্দর ক্রসিং হিসেবে সাজানো হয়েছে গাছগুলো ক্রসিং ক্রসিং করে লাগানো হয়েছে।

অনেক লোক কথা বলছে এবং তার মধ্যে ছোট ছোট গার্ডেন -এর মধ্যে অনেক ছোট ছোট ঘরও আছে চারিদিকটি খুব সুন্দর করে সাজা--

আর যেদিকে অনেক বাস দাঁড়িয়ে রয়েছে সেখানেও একটি বৃদ্ধ বয়স্ক লোক দাঁড়িয়ে রয়েছে। বাস স্ট্যান্ড থেকে আ-হ-হ দুটো বাস ছেড়ে দিয়েছে এমন একটি ফট --

এটা একটা ছোট মত রাস্তার পাশে রেস্টুরেন্ট বানানো বানানো হয়েছে যার নাম বাই দা পাস এবং এখানে ঠিক তার রেস্টুরেন্ট এর ঠিক গেট এর সামনেই দেখা যাচ্ছে উম একজন ভেতরে দাঁড়িয়ে রয়েছে এবং দুজন বাইরে কথা বলছে এবং একজন বৃদ্ধ লোক--

এবং একটি বোর্ড লাগানো আছে প্রবেশ নিষেধ বলে এখানটায়।

এটি একটি রুম । এই রুম -টা খুব সুন্দর ডেকোরেট করা হয়েছে নানান ধরনের লাইট দিয়ে এবং তার সামনে দুটো লোক বসে আছে-এ।

এখানে সোফা -ও রাখা আছে এবং চেয়ার -ও রাখা আছে যেটি কো ও সবাই বসার জন্যে আ এবং এখানে একটি বড়ো করে পর্দা ও লাগানো আছে যেখানে কিছু একটা অনুষ্ঠানের জন্য করা।

সামনে একটি রড বাধা আছে এবং শ্রমিক যারা কাজ করছে তাদের সবার মাথায়--

এটি একটি ব্যাংক এর সামনের ফটো যেটি একটি স্টেট ব্যাংক এবং স্টেট ব্যাংক এর ওপ নিচেই টা ব্যানার টাঙ্গানো আছে। তার নিচেই দেখা যাচ্ছে একটি--

শাটার তোলা এবং তার পাশে গ্রিল দিয়ে ঘেরা একটি বড় মেশিন রাখা আছে এবং ব্যানার -টা টানানো আছে। একটি বড় দোতলা বাড়ির সাথে তার বাইরের দিকেও একটি ব্যানার টানানো।

মাঠের দুদিক মাঝখান থেকেও একটি রাস্তা আছে এবং রাস্তার দুপারে মাঠ এবং মাঠের মধ্যে আ দুদিকেই ঠা মন্দির বানানো আছে এবং মন্দিরের ঠিক পিছন দিকে একটি বড় করে আ বড় করে প্রতিষ্ঠানের কিছু একটি বানানো আছে রাস্তা থেকে একটি লোক সাইকেল নিয়ে যাচ্ছে এবং একটি লোক দাঁড়িয়ে আছে ।